জঙ্গল দেখতে পারছি এবং এই জঙ্গলটির মতন দেখতে খুব সুন্দর লাগছে এবং এই জঙ্গলটির ঠিক সামনের দিকে আমরা সুন্দর একটি কাঠ দেখতে পারছি এবং এই কাঠের মধ্যে একটি সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি এবং এই ময়ূরটি ঠিক সুন্দর করে বসে আছে এবং এই ময়ূরটি আমরা নীল কালারের দেখতে পারছি।

এবং এই গরু গুলি খুব সুন্দর করে ঘাস খাচ্ছে এবং এই ভিউ টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং এই মাঠটির ঠিক উপরের দিকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পারছি এবং এই আকাশ টি আমাদের দেখতে খুব সুন্দর লাগছে এবং আমরা একটা কারেন্টের খুঁটি দেখতে পারছি।

এবং আমরা সুউন্দর স্কুলের বাচ্চাকে দেখতে পারছি এবং তারা খুব সুউন্দর করে খেলছে এবং বাচ্চাদের ঠিক উপরে আমরা চারদিক দিয়ে অনেক বড় বড় গাছ দেখতে পারছি এবং এই গাছগুলো আমাদেরকে দেখতে খুব সুগ সুন--